রোডসাইডের মইধ্যে খোলা একটা মাটের মতো জায়গা আসে।

পিলারগুলার রং গুলো গ্রিন কালারের।

দুকানের মইদ্যে একজন মানুষে মাথার মধ্যে বস্তা লইয়া যাইরা সামনে একটা ট্রাক রাখা আসে এই ট্রাকো রাখার লিগা--

ভেতরে অনেকগুলা বস্তা রাখা আসে ।

আর বেখানো বহুত মানুষ জমসয়ে ডেপুটেশন করার লেইগ্যা।

অনেকগুলা গাছ আসে সামনে একটা গর আসে গরের কালার টা হইলো স্কাই আর রেডে র কম্বিনেশন ।

আর একানেও একজন মানুষ দাঁড়ানিত আসে মানুষটায় এ কাপড় পরসিল রেড কালারের টিশার্ট আর নিসে ব্ল্যাক কালারের প্যান্ট ।

সামনে অনেকগুলা বিল্ডিং আসে।

ওয়ালের মধ্যে সাউন্ড প্রুফ ফোম প্যানেলসও লাগানি আসে ।

একটা জিম সেন্টারে ব্যানার লাগানি আসে ব্যানারের মধ্যে লেখা ফিটনেস সেলিব্রেশন ।

সাইটে একটা সাইনবোর্ড লাগানি আসে আর ওয়ালের কালার হইল হোয়াইট ।

একটা রুম ডেকোরেট করা আসে।

বড় একটা বিল্ডিং আসে।

আর বিল্ডিং -এর কালার -টা হইলো গিয়ে ইয়োলো কালার -এর লগে পিলার -গুলা হইলো পিঙ্ক কালার -এর।

কয়েকটা বাঁশ দিয়া চাল দেওয়া আসে হেইটার নীচে অনেকগুলা মানুষ আসে।

বিল্ডিংয়ের সামনে একটা গাড়ি পার্কিং করা আসে।